তখন তো আমি পৌঁছায়নি বলো তুমি যখন গিয়েছিলে আমি তখন পৌঁছায়নি না না আমি তো Bus এ যাচ্ছি phone এ যোগাযোগ করছি তারপর তোমরা ভাত তাত খেয়ে এখান থেকে মা মাসি মিলে তোমরা সব মানে একসঙ্গে

ওদের নিয়ম যাওয়ার বাইরে দাঁড়িয়ে থাকলো আমাকে নিয়ে চলে গেলো একটা Hospital করে মহিলারা

আমি এক পারবোনা আমাকে নিয়ে চলো ওই নিয়ে গেলো একটা প্রথম একটা ইয়ের কাছে Doctor এর কাছে এখানে অনেক ছেলে বসে মানে শিখছে

তখনও পৌঁছায়নি আমি ওরা যখন করছিলো সবগুলো ওগুলো বাবা বইছিলো তারপরে মামী আর মা

উপর দুতলায় তখন চলে এসেছে দোতালা না ঠিক মনে হয় যে পাঁচতলা যে বাচ্চাটা হলো

সে একটা ঘরে ঢুকে গেলাম ওরে বাপরে ওটা মানে NormalDelivery র ঘর

হ্যাঁ যেন দেখা বলা যাবেনা মানে এতো কোথায় ঢুকেছি মানে আমি কিছু বুঝতেই পারছি না ওটা কি হচ্ছে তখন আমি পৌঁছায়নি তখন ওগুলো করেছো তারপরে না আমি বলছি তো আমি দোকান বন্ধ করে গেলাম না দোকানের কি দোকান বন্ধ করে যখন আমি যখন অনেক Checkup করার পর অনেক Doctor এলো ওখান থেকে ছেড়ে দিলো ওখান থেকে বললো যে দেখার পর অনেক কাগজ সাগজতো দিচ্ছে হাতে ধরিয়ে দিচ্ছে করছে

দেখার পর আমার Checkup করলো ওখানেও ওখানে Checkup করার পর বললো আমাকে একটা Dress পরিয়ে দিলো বললো Waiting Room এ চলে যাও Dress হবেনা

ওই Housecourt Type এর একটা Dress পরিয়ে দিলো তখন তারপরে ওই ওই তুমি তখন আমি পৌঁছে গেছি তারপরে তখন Gate এ পৌঁছে গেছিলে Waiting Room এ গিয়ে Wait করছিলাম তো বলছিলো ওখানেও আমাকে দুটো Injection দিলো কিসের তো জানিনা

কারো কারো আবার Wait করতে করতে তোমার Normal Delivery হয়ে যাচ্ছে

সেই মানে সেই মানে সময়টা আজ ও ভাবলে এখনো আমার কেমনেকটা অনুভূতি হয় হ্যাঁ জীবনে প্রথম আবার ঐরকম Situation এ গিয়ে পড়েছি

হম সে কেউ দাঁত এ করে ইয়ে কামড়াচ্ছে যাদের খুব Pain হচ্ছে যাচ্ছে ওই Injection টা মনে হয় Pain এর হ্যাঁ ওই Injection গুলো দিচ্ছে তো ওখানে Pain উঠার জন্য দিচ্ছে নিশ্চই বলে যেগুলো Pain উঠার জন্যই দেয় যাইহোক দিয়ে তো আমাকে দিলো আমার তো কিছু বলতে নেই হলোনা Pain টেইন আমার Normal কিছুই হয়নি হচ্ছিলোনা কিন্তু অনেক checkup করে অনেক ও অনেক যখন ওই Waiting Room এ চলে গেলাম তখন ওখানে না মহিলা Doctor রা বেশি Checkup করে অনেক বড় SeniorDoctor থাকে

Checkup করছিলো Checkup করে করে বলছিলো যে না এর Normal এ হবেনা

তারপর তো Dress করার পর আমাকে বাইরে বেরোতে দিচ্ছিলনা না

হ্যাঁ একটা Guard চলে Guard বসে ছিল সে যেতে দিচ্ছিলনা আমি তাও জোর করে আমি বলেছি যে আমি একবার দেখা করে

তুমি তখন মুখটা বাড়ালে আমি তখন জোর করে বেরিয়েছিলাম আমাকে যেতে দিচ্ছিলনা আমি তাও দেখিযে Checkup করতে এলাম দিয়ে Checkup করতে এসে বেরিয়ে গড়িয়ে পড়েছিলাম বারান্দায় হ্যাঁ তোমার মা ছিল তখন

দেখে ইশারা করে আবার ঢুকে গেলাম তারপরেই বলেদিলো যে এ Normal Delivery হবেনা

তখন ও আরো ভয় ধরে গেলো কিন্তু তাও ওই বড় হুম Doctor টা তো বলছিলো

উম তোমার তখন তো আমি ঢুকে গেছি তুমি তখন তখন জিজ্ঞাসা করছো তোমার বাবা সব আমাকে বলছে এই কথা হ্যাঁ আমি তখন মনে হয় বললাম যে scissor হবে

বাবা বললো চিন্তা নেই ভয় নেই তারপরে তো Dress পরিয়ে দিলো ওরা মাথায় চুল বাধার জন্য হাতে

বেঁধে দিলো কিছু দেখা যাবেনা সবকিছু Packing করে দিতো হবে শরীরে

ওদের মতন সেজে নিলাম scissor এর রুগীদের মতন সব সেজে নিলাম

বললো যে হ্যাঁ বাচ্চা সুস্থ আছে তোমাকে scissor করতে হবে বাচ্চার জল টাও শুকিয়ে যাচ্ছে

ও তো ডাক্তারি পদ্ধ ডাক্তাররাই জানে যাই হোক

scissor bed এ গেলাম তখনও আমি তখন আমার কিছুই নেই saline দিলো just পেছনে যেই একটা যার bed উঠলাম হ্যাঁ প্রচুর আলো প্রচুর মানে

তারপরে ওই জায়গাটা যে অটো গুলো বলে নাকি সাত তা এ কোটা পদ

পদ্দা পদ্দা Injection দিয়েছিলো আমার ওটা অবশ হয়ে গেছিলো আর ওটাই মানে একটা জোর হলো

ওটা থেকেই চলছে

তারপর আস্তে আস্তে তখন মাত্র মনের ভিতর আনন্দ আমার সন্তান বেরোবে কি আছে কোন বাবু তার একটা আনন্দ তার মধ্যেও গল্প এত হচ্ছিলো তখন আর কিছু কষ্ট হয়নি আমার হ্যাঁ ঠাকুরের আশীর্বাদ এ কিন্তু বাবু যখুন বেরোয় তখন আমাকে ওরা দেখালো যে তোমার কন্যা সন্তা হয়েছে

সেই আমিও তো কি হবে কি হবে Tension নিয়ে দাঁড়িয়ে আছি আর কোনো খবর পাইনি

মানে প্রচুরই কষ্ট মানে অনেক জন বলে না heart fail করে heart attack করে হতে পারে জানিনা তো মানে আছর পাছর করছিলো খালি হয়েগেলে বলেনা

তো আমি উম ইশারা তে বুঝে গেছিলো হাত নাড়াচ্ছিলাম তারপর একটা injection দিতে তারপর আর কিছু মনে নেই

কিছুক্ষনের জন্যে আমার কিছু মনে নেই সেই বেথা ঘুমোনোর ওষুধ

বাবু বাবু কে নিশ্চই মা এর হাতে দিয়ে দিয়েছিলো

একটু মনে নেই তারপরে জানি না কি হয়েছিল যতক্ষণ তারপরে কি হয়েছিল তারপরে তুমি আমি Gate এর সামনে দাঁড়িয়েছিলাম ওই মি নিয়ে গেলো তারপরে তুমি বলছিলেন যে আমার খুব শরীর তা যে হচ্ছিলো তো মা ছিল তোমার মা ছিল nurse ছিল পরিষ্কার পরিচন্ন করবে তো বললো আমাকে বললো যে পয়সা লাগবে একটু তোমার বাবাকে বললাম যে হাতে কিছুদিন যদি লাগে তো দিচ্ছি হ্যাঁ আর দিয়ে বললো যে না ওরাই সব পরিষ্কার করে দিচ্ছে হম উম তারপর তোমাকে যে তার মধ্যে আবার মাসি মা ঢুকে গেছে তো মা ঢুকে গাছে মা ও চলে এসেছে ঘর থেকে মাসি চলে এসেছে আমি তো প্রথম টা যে আই মানে যে তে operation theater এ আমি যাই তখনি তো মাসি মা চলে হ্যাঁ কারন তখন আমি ওদের দেখেই গেছিলাম হ্যাঁ তাকাতে তাকাতে গেলাম তারপর মনে নেই কোনো তারপরে bed টা যখন নিয়ে এলো দিয়ে ঘরে যখন আমাকে আবার অন্য Bed এ তুললো সেখান থেকে তখন ওই লোক গুলো চাইছিলো দুশো টাকা তিনশো টাকা

বাবা আমার কাছে তো টাকা নেই তুমি যাও

তারপরে আমার একটু এটা জ্ঞান তা মানে জ্ঞান না যায়নি তাওএকটু কষ্ট হচ্ছিলো বলে হয়তো

আয়ারাও টাকা চাইছিলো but আয়াদের তো টাকা

হ্যাঁ এমনি পরিষেবা খুবই ভালো ছিল হ্যাঁ তবে একটা bed এর মধ্যে প্রথম রাত তা কস্ট হয়েছিল একটু থাকা তবে বাবু কে তো মা নিয়েছিল

আমি যখন পরে bed পেয়েছিলাম তখন Single bed এই ছিলাম যাই হোক আমি সেই কদিন আবার যখুন ঘুমাতে যেটা

একদিন বৈশাখ মাস তো হয়েছে ও

তো একদিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আমার একটা পাশের bed এর বাচ্চার ওপর দিয়ে একটা কাছের Plate চলে গেলো

সে জানলার সেই কাচ গুলো তো সেই মানে কাচেরই মনে হয় কাঁচের না Fibre এর ওই কাচেরই মনেহয় হবে খুলে এসেছিলো বাপরে ভয়ে লেগে গেছিলো সবাই খুব ভয়ে পেয়েগেসিলাম তারপরে অনেক তা উঁচু না পাঁচ তোলা ছ তোলা

পাশে হ্যাঁ প্রচুর জোর শব্দ হয়েচিলো আর কাচ টাও ওই বাচ্চা বেলার একটা মা বাচ্চাটার ওপর দিয়েই গেলো মা তা

একবারে অন্য কোনো বাচ্চার লাগেনি একবারে নিচে পরে তারপরে আমরা সবা bed change করেনিলাম

তারপরে আস্তে আসতে বাবু

ওখান থেকে সব পিসির সব দেখতে গেছিলো আমার না বলি খুব যে হচ্ছিলো মানে বমি হচ্ছিলো প্রচুর বমি হচ্ছিলো আমি কিছু যেতাম না কিন্তু কদিন আগে আমার ওই ঘরে যন্ত্রনা প্রচুর অসহ্য ঘাড়ে মাথায় যন্ত্রনা আর জি যাই খেতাম বমি হয়েযেতো আমার পিসি খালি ঘরে Change করে দিচ্ছে লজ্জা অনেক বাচ্চা হচ্ছে তো তাই অতি নিয়ম এক ঘর থেকে অন্য ঘর পাঠাবে খালি দু দিন অন্তর অন্তর ঘরে প্লট্ দিচ্ছে

দিয়ে তোমরা এলেনা না হম হম হম যে গিয়ে গিয়ে আমি আমি গেলাম খাওয়া দাও করে যাচ্ছিলাম আসছিলাম হম তারপরে খাওয়া দাও খেয়ে দিয়ে তোমার যত হ্যাঁ আমার মনে হচ্ছে কখন যাবো কখন যাবো যায় উহ যে একসাথে যাওয়ার ছিল আমি চললাম অল্প এই টুক করছিলাম দিয়ে যাওয়া আসা করছিলাম হম হম মা ও তো যাওয়া আসা করেছে যে মম খাবার দিয়ে আসা সব হ্ম দেখতে গিয়েছিলো শুনতে পাচ্ছিলোনা তাই হ্যাঁ ওরা দুজন আর বাবু যখুন হয়েছিল তখন গলা তখন দিদি ভিড়ের বাড়িতে ছিল রাত্রে গিয়ে দোকান বন্ধ করে দিয়ে রাতে ছিল বোন যে বাড়িতে ছিল মম মা কে দিয়ে মা কে খাবার দিয়ে আস্ত হ্যান আরো ভম্ব ওই যে পর্ব জোখলন হয়ে এলো তোমাকে তখন ছুটি দিয়ে দিলো তখন সেই কাগজ করলাম যে সে তোমার বাবা আমি তুমি তুমিতো জানোনা সব সে পরে কাঞ্জ পত্র সব কিছু করলাম

যখুন তুমি যে তুমি আর বউ যখুন নিচ এলো নিচে হা টাকা দিয়ে ওই ঘর গুলি তে সব ঘোড়া ঘুড়ি করছিলাম হ্যান দিয়ে সব কিছু করলাম যে তোমার বাবা আর আমি করার পরে দিয়ে কোন অ্যাম্বুলেন্স তাই দেক্য বাবু তখন কান্না আরাম্ভ করে দিয়েছে ও Ambulance এর ওপরে তুমি বাবু কে থা তুমি যে করলে তখুনবেরিয়ে এসসিজিলে ওর এ লাগছিলো চোঁখে চোখ গুলো এরম আর মুখ লাখ হয়েছে কচি বাচ্চা না একদম মুখ লাল হয়েগেছে ওটাতো অন্য কারোর যে সিজার এর বাঁচা

রোধ ধরবে ওদের চোহে এমনি রোধ তা লাগছে মম চোখে লাল হয়ে আসছে আমি কি বলি জানিনা হ্যান সেই জন্যে লাল অন্যের তো লোক তার ভেতরে তো তমার সেই শরীর কে শান্ত করলে হম দিয়ে আস্তে এস্টেট থামা যে করছিলো আর যে এত দেরি হলো ও আবার মাসি মাসি মাসি ও ভয়ে পেয়ে এসে এত যায় ভালিস্ট করেছে সরবি কি হলো ওখানে ডেকসিন এক একদম বাবু র মতন মানে সেই বাড়ি যদি তে

হ্যান সেই মশারি দিয়ে টাঙানো বুঝতে পেরেছি সে তার পর তার প্রথম গিফট তার ইটা প্রথম

আর আমি তোমার Bus এ বসেই বসেই Ambulance এ তোমাদের বাড়ি ছোলেমা সাহস বাবু কে নিয়ে সেই এই দিয়ে দিয়ে সেই গা দিয়েছিলাম বলছিলাম আর করিসনা এখুন কার দিনে ওসব আছে নাকি